C এবং C এ স্ট্রাকচারস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব স্ট্রাকচার কি
স্ট্রাকচারের বিবৃতি
এটি একটি উদাহরণের দ্বারা করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
স্ট্রাকচারের ভূমিকা দিয়ে শুরু করা যাক
এক বা একাধিক ভ্যারিয়েবল এক নামের নিচে শ্রেণীবদ্ধ থাকলে তাকে স্ট্রাকচার বলে
স্ট্রাকচার এক বস্তুতে ভিন্ন তথ্য শ্রেণীভুক্ত করতে ব্যবহৃত হয়েছে
একে কম্পাউন্ড ডেটা টাইপ বলা হয়
এটি সম্পর্কিত তথ্য শ্রেণীভুক্ত করতে ব্যবহৃত হয়েছে
এখন স্ট্রাকচার ঘোষণা করার সিনট্যাক্স
এখানে কীওয়ার্ড স্ট্রাক্ট কম্পাইলারকে বলে যে স্ট্রাকচার ঘোষিত হয়েছে
স্ট্রাক্ট নামে হল স্ট্রাকচারের নাম
উদাহরণস্বরূপ স্ট্রাক্ট এমপ্লয়ী আপনি যে কোনো নাম দিতে পারেন
এখন স্ট্রাকচার ভ্যারিয়েবল ঘোষিত করা দেখব
এর জন্য সিনট্যাক্স হল স্ট্রাক্ট স্ট্রাক্ট নামে এবং স্ট্রাক্ট ভার স্ট্রাক্ট ভার হল স্ট্রাক্ট নামে এর মত ভ্যারিয়েবল
যেমন স্ট্রাক্ট এমপ্লয়ী আদ্দ্র আদ্দ্র হল এমপ্লয়ের মত ভ্যারিয়েবল
এখন উদাহরণ দেখা যাক
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি
এটি খুলি
আমাদের ফাইলের নাম structureসি এই প্রোগ্রামে আমরা স্ট্রাকচার ব্যবহার করে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করা শিখব
এখন কোড ব্যাখ্যা করি
এটি হেডার ফাইল
এখানে স্টুডেন্ট রূপে একটি স্ট্রাকচার ঘোষিত করেছি
তারপর আমরা ইংলিশ মাথস এবং সায়েন্স হিসেবে তিনটি ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি
স্ট্রাকচারে নির্ধারিত ভ্যারিয়েবলকে স্ট্রাকচার সদস্য হিসেবে বলা হয়
এটি মেন ফাংশন
এখানে আমরা একটি ইন্টিজার ভ্যারিয়েবল টোটাল ঘোষিত করেছি
এখন আমরা একটি স্ট্রাকচার ভ্যারিয়েবল স্টাড ঘোষিত করেছি
স্টাড একটি স্টুডেন্টের মত ভ্যারিয়েবল যা স্ট্রাকচার সদস্য অ্যাক্সেস ও সংশোধন করতে ব্যবহৃত হয়েছে
এখানে সদস্যদের সংশোধন করেছি 75 70 এবং 65 মান নির্ধারিত করেছি
এখানে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করি
তারপর ফলাফল প্রিন্ট করি
এটি রিটার্ন স্টেটমেন্ট
সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি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
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস structureসি স্পেস হাইফেন o স্পেস স্ট্রাক্ট এবং enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন structডট স্লেস স্ট্রাক্ট enter টিপুন
আউটপুট হল টোটাল আইএস 210 এখন একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করব
প্রোগ্রামে ফিরে আসি
একই কোড এডিট করব প্রথমে আপনার কীবোর্ড Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি
এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন এবং সেভ এ টিপুন
C এ ফাংশন বিবৃতি C এর মতই
তাই এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
শেষে আমরা প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করব
ফরম্যাট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন
এখন কমা মুছে ফেলুন
দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
ক্লোসিং ব্রেকেট মুছে ফেলুন
আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
এবং ডাবল উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ n লিখুন
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
কম্পাইল করতে লিখুন g স্পেস structureসিপিপি স্পেস হাইফেন o স্পেস স্ট্রাক্ট1 এখানে স্ট্রাক্ট1 আছে কারণ আমরা structureসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার প্রতিস্থাপিত করতে চাই না
এখন Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন struct1ডট স্লেস স্ট্রাক্ট1 Enter টিপুন
আউটপুট হল টোটাল আইএস 210 আপনি দেখতে পারেন যে আউটপুট আমাদের C কোডের অনুরূপ
স্লাইডে ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এখানে শিখেছি স্ট্রাকচার স্ট্রাকচারের বিবৃতি যেমন স্ট্রাক্ট স্ট্রাক্ট নামে স্ট্রাকচারের সদস্যদের অ্যাক্সেস করা যেমন studমাথস 75 স্ট্রাকচার ভ্যারিয়েবল যোগ করা যেমন টোটাল studenglish studমাথস studসায়েন্স নির্দেশিত কাজ হিসাবে কর্মচারীর রেকর্ড প্রদর্শন করতে একটি প্রোগ্রাম লিখুন
যেমন নামে অ্যাড্রেস ডেজিগনেশন এবং সালারি এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়
বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ